এবং বিলিংগুলিতে এখনও কাজ চলছে.

এবং কতগুলো ব্যাকারির পদার্থও রয়েছে এখানে।

এখানে তিনজন শ্রমিক সিমেন্ট বালির কাজ করছে।

পিছনে অনেকগুলো লাল মাটি দেখা যাচ্ছে.

কতগুলো ছোট ছোট গাসও দেখা যাচ্ছে এই জায়গায়।

এবং গেটের পাশে বাবা লোকনাথের একটি পোস্টার রয়েছে .

জিমের ভিতর অনেকগুলো ডাম্বেল দেখা যাচ্ছে।

এবং একটি ছেলের হাতু দেখা যাচ্ছে তারপাশে এক জোড় জুতো দেখা যাচ্ছে ।

এখানে একটি শতায়ু আয়ুর্বেদ নামক একটি পোস্টার রয়েছে .

এবং কতগুলো বাইক স্কুটি সাইগের --

এবং অনেকগুলো ডাম্বেল দেখা যাচ্ছে।

এবং ওইপাশে একটি ট্রেন থামানো অবস্থায় রয়েছে .

এখানে একটি গড় দেখা যাচ্ছে এবং গরের একটি দেওয়াল গোলাপী কালার এবং অপর দুটি দেওয়াল সাদা কালারের.

এবং একটি জুসের দুকান রয়েছে।

এখানে একটি জিম দেখা যাচ্ছে সেখানে অনেকগুলো মহিলা এবং পুরুষ রয়েছে এবং কতগুলো মেয়েও রয়েছে।

এবং কথগুলো পাখা দেখা যাচ্ছে।

এবং একজন মহিলা এখানে রযাড কালারের একটি জামা পড়ে শোরুমের ভিতরে ঢুকছে.